ঘাস দেখতে পাচ্ছি সাইড -এ আমের গাছ দেখতে পাচ্ছি আমের গাছগুলোর পাতা সবুজ নীল মাঠি দেখতে পাচ্ছি মাঠটা তো পতিত আছে।